আর সাইডে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ আসে এবং সামনে একজন--।

বিমারি মানুষ এবং রুগী শোয়ানো হয় এটার মইধ্যে সাদা কালার -এর এটা এবং নীল কালার -এর দেওয়া আসে নিসে হুইলার আছে এবং সামনে আরেকটা ড্রয়ার দেখা যাচ্চে তার পিছনে--

ওয়াস জেরক্সেরও দুইটা প্রিন্টারের দুইটা ব বড় বড় মেশিন আচে এবং ওই সাইদে দেখা যাচ্ছে যে পুরুষ মানুষ চেয়ারে বসে--

আর টেবিলটার মইদ্যে প্রচুর উ জিনিস ছেত্রা ছেত্রানো রাখা আছে বোতল একটা রাকা আছে কাগজপত্র ওইসব কিছু রাকা আছে।

এবং পিছে লেখা আছে পুরুষ মানুষটার পিছনে ব্যানার -এ কেইফ ডি নেট তার সাইড -এ কিছু জিনিস রাখা আছে কোলগেট ডেটল সাবন এইসব কিছু আছে উপরে ফ্যান -এ --

টেবুল এবং চেয়ার রাখা আছে চেয়ারের সামনে একজন পুরুষ মানুষ বসে আছে এবং দেখা যাচ্ছে যে বাইরে দুইটার ফুলের টবও রাখা আসে ব্যানার একটাও রাখা আসে।

তার পিছনে দেখা যাচ্ছে প্রচুর মাটি রাস্তা এবং বালি।

এটা দেখেই মনে হচ্ছে এইটা জিম সেন্টার কারণ জিমের যেরকম মেশিন থাকে এইরকম--

এটা হল টায়ারের -এর দোকান দেখেই মনে হচ্ছে এটা টায়ারের -এর দোকান কারণ বিভিন্ন ধরনের টায়ার রাখা আছে।

এবং এ এ মেশিনটার উপরে দেখা যাচ্ছে কালো কালারের ইয়ে গুলো লাগানো আছে উপরে কি লেখা আছে এটার হাফ দেখা যাচ্ছে খালি সপ দেখা যাচ্ছে।

মেঝের মইদ্যে বে পুরো লাল একটা সাদা একটা কালো এবং সামনে দেখা যাচ্ছে একটা এবং বাটি একটির হাফ সাইড দেখা যাচ্ছে এবং নীল কালারের একটা দেখা যাছ--

আর দেখে মনে হচ্ছে একটা দোকান যেটার মধ্যে প্রচু বিভিন্ন ধরনের ফার্নিচার আছে যেমন--

আল ইসলাম একাডেমী লে ন্যাশনাল একাডেমী লেখা একটা ক্যালেন্ডার লাগানো আছে এবং লেখা আছে এস_এস কুলিং আরেকটা ক্যালেন্ডার লাগানো আছে।

একটা লম্বা করে জার্সি পরে দাঁড়িয়ে আছে গ্রীন কালারের টিশার্ট একটা লাল কালার একটা কালো কালারের।

এই ক্লাবের মইধ্যে ওর দাঁতের কী কী জিনিসের মেশিনটাতে দেখা যাচ্ছে যে দাঁতে কী হয়েছে।